আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থেকো Hello

কি খবর তোমার, কেমন আছো? এইতো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভাল আছি, আজকে আমরা আবার এসেছি কিছু ব্যাপারে কথা বলার জন্য তোমাকে হয়তো আগেই বলে রেখেছিলাম, আজকে আমরা কথা বলব বাংলাদেশের বর্তমান আবহাওয়া নিয়ে ঠিক আছে

ঠিক আছে তাহলে আমি শুরু করি আমি হচ্ছে আহ গত সপ্তাহে আহ পত্রিকাতে একটা news শুনেছিলাম যেটার headline ছিল সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে সেটার প্রথম দিকে লেখা ছিল যে দেশের সব বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে, শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া office এরকম একটা news পড়েছিলাম এবং সেটাই কিন্তু হয়েছে আমাদের গত সপ্তাহে কিন্তু প্রচুর আহ ঠান্ডা ছিল এবং ঠান্ডাটা শুরু হয়েছে তোমার আহ গুড়ি গুড়ি বৃষ্টি দিয়ে। হ্যাঁ আমিও সেটাই দেখেছিলাম সংবাদ মাধ্যমে আমিও সেটা দেখেছিলাম কিছুটা যে একজন আবহাওয়াবিদ আছেন আহ রহমান উনি জানিয়েছিলেন যে পঞ্চিমা লঘু চাপ এর বোহিতাংশ পশ্চিমবঙ্গ ও সব সংলগ্ন এলাকায় অবস্থান করছে পাশাপাশি মৌসুমের যে স্বাভাবিক লঘু চাপটা থাকে সেটা দক্ষিণ বঙ্গ উপসাগরে অবস্থান করছে। যে কারণে গত পনেরোই january তে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আংশিক মেঘলা আকাশও দেখা দিয়েছিল পাশাপাশি সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এমন কথা বলা হয়েছিলো যেটা কিন্তু আসলেই ছিল আবহাওয়া সেই দিন ভালই শুষ্ক ছিল আর কি গতদিন।

আহ আরো কিছু দেখেছিলাম যে খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা , বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুই এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হবার সম্ভাবনা ছিল যদিও বৃষ্টি হয়নি কয়েকটা জেলায় আবার কিছু কিছু বুড়ি গুড়ি বৃষ্টি দেখা দিয়েছে অনেকটা কুয়াশার মত। না কুয়াশাগুলো কিন্তু ঠিক তোমার যেখানে গাছ গাছালি বেশি যেখানে নদী বেশি সেখানে মানে পানিটা বেশি থাকে সেই সব জায়গাতেও কিন্তু কুয়াশাটাও বেশি হয় কারণ ওইখান থেকে তো তোমার আহ moisture যেটাকে বলে সেটা হচ্ছে বাতাসে বেশি থাকে তো ও আমি একটা আহ news এ ওই news টাতেই ওই খবরটাতেই পরবর্তীতে লেখা ছিল যে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশে নদী অব বাহিকা ও তৎসঙ্গ এলাকাই থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যেটা আমি বলছিলাম যে নদীর সাথে যেসব এলাকাগুলা থাকে আর যেইসব এলাকাগুলোতে প্রচুর গাছ-গাছালি থাকে বলতে গেলে আমাদের পার্বত্য

আহ এই দিকে আবার নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। আহ তো ওইটাই আমি বলছিলাম দেখা যায় নওগাঁ মৌলভীবাজার বা যে সিলেটের ঐ দিকগুলা তে দেখা যাচ্ছে যে ঐগুলা তো আসলে অনেক গাছের জায়গা গাছগাছালি

দেখা যাচ্ছিল সকালবেলা খুব একটা ঠান্ডা পরে নেই রোদের দেখা যাচ্ছে আহ সূর্যের দেখা যাওয়া পাওয়া যাচ্ছে আবার ঠিক বিকাল থেকেই আবার ঘন কুয়াশা দেখা যায় তারপর আবার আহ তাপমাত্রা ও দেখলাম হঠাৎ করে কমা শুরু করলো, এরকমটা দেখেছিলাম গত কয়েকদিনে আবহাওয়াই even এখনো আহ এমনকি এখনো আমরা দেখছি যে আহ হয়তো সকালবেলা দেখা যাচ্ছে খুব রোদ তেমন কোন কুয়াশা নেই বা তেমন কোন ঠান্ডা নেই তাপমাত্রা একদম normal মানে স্বাভাবিক আছে আবার সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে তাপমাত্রা খুব নিচে নেমে যাচ্ছে হঠাৎ করে রাতের দিকে খুব কুয়াশা পড়া শুরু হয়ে যাচ্ছে এটা আর কি আজকাল আমি নিজেও দেখছি আবহাওয়াটা খুব মানে অদ্ভুত আকার ধারণ করেছে যেটা আগে থেকে আর কি আমরা আহ খুব একটা অনুমান করতে পারছি না যে পরের দিন আবহাওয়া কেমন থাকবে এই সব কারণে দেখা যাচ্ছে যে হুট করে গরম হুট করে ঠান্ডা এসব কারনে কিন্তু অসুস্থতা টাও বেড়ে গেছে মানুষের এই হুট করে আবহাওয়া পরিবর্তনের কারনে মানুষের দেখা যাচ্ছে যে এত বেশি ঠান্ডা জ্বর এগুলা আহ লেগেই আছে। হ্যাঁ হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে যে আহ এমনিতেই আমরা জানি যে যখন ঋতু পরিবর্তন হয় একটা আবহাওয়া পরিবর্তনের মধ্যে একটা খুব ব্যাপক আকারে দেখা যায় ঠান্ডা জ্বর কাশি এই ধরনের অসুখ বিষুক গুলো তো এখন যে আবহাওয়া দেখছি মানে ঠান্ডা কাশি প্রত্যেকটা মানুষেরই লেগে আছে কমবেশি হয় কারো বেশি কারো কম even আমারও অনেক ঠান্ডা কাশি ছিল গত কিছুদিন ঠান্ডার কারণে হয়তো ঠিকঠাক মত আর কি আমাদের মানে কিছুটা পরিবর্তন এসেছিল normal জীবন যাবনে এছাড়া তোমার আহ মানে আজকালের আবহাওয়া পরিকল্পনা নিয়ে কোনো কোনো সংবাদ পড়া হয়েছে যে কি কিরকম থাকতে পারে আজকে আবহাওয়া বা আজকে কালকে আবহাওয়া নিয়ে এটাই বলা যে হচ্ছে আহ সকাল বেলায় যদিও হচ্ছে ঠান্ডা তেমন থাকবেনা কিন্তু পরে হচ্ছে তোমার রাতের দিকে হচ্ছে ঠান্ডাটা বাড়তে পারে এই টাই সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে যেটা আমি তোমাকে বললাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমিও সেরকমই দেখলাম তারপর কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে এরকম কোন সংবাদ কি পড়া হয়েছিল? আমার তো পড়া হয়নি, তুমি কি পড়েছ? আচ্ছা যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে এরকম মনে হয় আমি দেখেছিলাম যে দেশের রংপুর রাজশাহী খুলনা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে ঢাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মানে পূর্বাভাস টা আমরা এতোটুক নিশ্চিত হতে পারি যে ঢাকাতে অন্তত কোন বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের নেই পাশাপাশি পূর্বাভাসেও বলা হয় যে উপমহাদেশে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে মরশুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এরকমটাই বলা আর কি দেখলাম

না সেটাই আমরা তো গত শুক্রবার থেকেই দেখছি যে দেশের বিভিন্ন এলাকাই আহ তোমার শৈত প্রবাহ শুরু হয়ে গেছে এই দিকে শৈত প্রবাহ আরেক দিকে হচ্ছে দেখা যাচ্ছে বৃষ্টির কারণে আহ মানে কয়েক দিন খুবই শীত ছিল। হ্যাঁ হ্যাঁ আসলেই আমিও দেখেছিলাম বৃষ্টির কারণে এমনিতেই শীত থাকে আর শীতের শীতের সময় যেটা হয় সেটা আমার কাছে তো খুব ভয়ঙ্কর শীতেরই মনে হয় যে খুবিই শৈত্যপ্রবাহ র পাশাপাশি কুয়াশার মতো বৃষ্টি পড়তে থাকে মানে এই বৃষ্টিতে যারাই ভিজবে বা যারা এ বৃষ্টির কবলে পড়বে তাদের অসুস্থতা তো নিশ্চিত থাকে জ্বর বা ঠান্ডা okay পাশাপাশি দেখলাম দেশের উত্তরের জেলায় হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ছয় degree র ঘরে অনেক কম ঢাকাতে তো তাও দশ বারোর এর মধ্যে হয়ত থাকে ছয় degree তে নেমেছে হচ্ছে আর শনিবার চৌদ্দই january তে তাপমাত্রা ছিল গত শনিবার সেটা হচ্ছে প্রায় তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রার record হয়েছিল ছয় দশমিক এক degree celsius ঢাকা যদিও এই record এর আশেপাশে নেই তারপরেও আর কি record টা খুব কম তাপমাত্রা হয়েছে বাংলাদেশ না এসব ওইসব এলাকাতে গুলোতে তো সব সবসময় হতে ঠান্ডা যেরকম বেশি থাকে গরমও সেরকম বেশিই পড়ে আমাদের ঠান্ডাত আসলে অত বেশি দেখা যায় না।

তাছাড়া আমি যেটা জানতে পারলাম যে এই মৌসুমের স্বাভাবিক লঘু চাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং এইটা হচ্ছে দেশের পাঁচ বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি আহ কারণ হয়ে দাঁড়াবে এই লঘু চাপের জন্য বৃষ্টি হবে তারপরে আমাদের গত শুক্রবার থেকেই তো দেশের বিভিন্ন এলাকায় আহ নতুন করে শৈতপ্রবাহ হচ্ছে এবং আহ এই শৈতপ্রবাহর পাশাপাশি বৃষ্টির কারণে দেখা যাচ্ছে আগআগামী কয়েকদিন ধরে বলা হয়েছিল যে শীত আহ বসতে পারে তো আমরা কিন্তু তাই দেখেছি গত সপ্তাহে যে পরিমাণে শীত ছিল পা ঠান্ডা ছিল এখন এই সপ্তাহে কিন্তু ওইটার সাথে তুলনামূলকভাবে অনেক কম তো বলা যায় যে শৈত প্রবাহ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে যে এখন শীত প্রায় শেষের দিকে তাই না? পৌষ-মাগ এখন তো মনে হয় মাঘ শেষের দিকে, আমরা যেখানে আছি হম আজকে যেহেতু january almost আমরা বলতে পারি যে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে january মাস আর বেশিদিন নেই february থেকে দেখা যায় যে একটা আহ গ্রীষ্মকালীন একটা আবহাওয়া শুরু হতে শুরু করে। দেখা যায় যে খুবই কড়া রোদ গরম সেই সাথে একটা বৃষ্টির সম্ভাবনা থাকে february থেকে march এর মধ্যে যদিও পুরোপুরি হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ না তাই বলছিলাম যে february তে তো আমাদের আহ february র তেরো তারিখে তো ফাল্গুনই চলে আসে তখন সবার মধ্যে একটা বসন্তের ভাব থাকে শীত তখন চলেই যায় তো সেটাই পুরো পুরো হয়তো বা সামনে একটা আহ ছোটখাটো একটা সৈত প্রবাহ হতে পারে আহ শেষের দিকে হয়ে তারপরে আমার কাছে মনে হয় এরপরে শীত মনে হয় একেবারে এ বছরের জন্য চলে যাবে।

ঠান্ডা কাশি এগুলো কোনভাবেই ভালো হচ্ছে না শীতের কারণে তো শীতটা গেলে আমার মনে হয় এবার আমি আসলেই গ্রীষ্মের জন্য খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি গ্রীষ্মকালটা এবার যেন খুব তাড়াতাড়ি চলে আসে। ফাল্গুনের সাথে সাথে কারণ এই শৈত্য প্রবাহ ঠান্ডা বৃষ্টি এগুলো আসলে খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে এই সবকিছু শীতের মধ্যে মাথায় নিয়ে office করা পাশাপাশি সব কিছু আর কি সামলানো এগুলো আর কি শীতের মধ্যে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। না ঠিক বলেছ আমি এই শীতের মধ্যে অনেকে মানে আমাদের দেশে যাদের হচ্ছে আহ

আমরা এত কিছু পোরেও এত ঠান্ডাতে আছি তারা জানি কিভাবে আছে তো আমিও অনেক organization কে দেখেছি অনেক প্রতিষ্ঠান দেখেছি যারা হচ্ছে তাদেরকে help করে

না আসলেই সেটা আমিও অনেকবার ভেবেছি যে এরকম কিছু কাজে অংশগ্রহণ করব তো এবারও আমার ইচ্ছা আছে যদিও শীত শেষের দিকে তারপরও যতটুকু করা যায় গরিব মানুষদের জন্য বাংলাদেশে যারা একদমই দারিদ্র সীমার নিচে আছে কারণ তাদের তো এ এমন অনেক সংবাদপত্রে আহ খবরও পেয়েছিল অনেক মানুষ অতিরিক্ত শীতের কারণে মারাও গিয়েছে হম এটাতো প্রতি বছরই আমরা দেখে আসি। আসলেই প্রতি বছরই এটা আমরা দেখে আসছি যে আহ প্রচুর মানুষ শীতের কারণে মারা যাচ্ছে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা কিছু যারা আর কি মোটামুটি আমরা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তে যারা আছি। তারা কিন্তু আমরা শীতে at least এতটা কষ্ট আমাদের করতে হয় না বাসায় hitter থাকে পাশাপাশি গরম কাপড়ও থাকে যে কারণে শীত টা আমরা যত কষ্টই হোক মানিয়ে নি but তাদের কথা চিন্তা করলে খোলা আকাশের নিচে আসলে জিনিসটা খুবই মানে দুঃখ আসলে হৃদয়বিদরক ঘটনা গুলো মানুষজন শীতে থাকতে না পেরে শীতে

হ্যাঁ সেটাই এর মধ্যে এত এত কুয়াশা এত শীতের জন্য কিন্তু অনেক জায়গায় গাড়ি চলাচল ferry চলাচল ও কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখা যায় রাতের বেলাও যদি bus টাসও চলে Bus গুলাও কিন্তু খুবই এখন সাবধানে চালাতে হয় কারণ যেহেতু শীতের সময় কুয়াশার কারণে সামনে কিছু দেখা যায় না সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা অনেক বেশি থাকে।

তো এই কারণে আমার যেটা মনে হয় যে তাদেরও আরো সাবধানতা অবলম্বন করা উচিত পাশাপাশি আমাদের মানে উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত

দেশে আর আমাদের দেশে আর হয়ত সামনের বছর থেকে হয়তো আর এভাবে আহ শীতের আহ মানে প্রভাবে মানুষনের মৃত্যুবরণ করতে হবে না সেটাই নিজ নিজ এলাকায় ছোট ছোট নিজ নিজ জায়গা থেকে কিন্তু অনেক কিছু করা যায় আমাদের পুরানো যেসব কাপড়চোপড় আছে ওগুলো আমরা গিয়ে দিতে পারি যে যেহেতু আমাদের সামর্থ্য আছে নতুন কিছু কেনার আমরা আমাদের পুরানো জিনিসগুলো জমিয়ে না রেখে কিন্তু একদমই একদমই এরকমই আমার মনে হয় যে করা উচিত তো আশা করি আমরা এটা করব আমরা একসাথে আমি আশা করব আপনিও আমার সাথে আহ সহযোগিতা করবেন আমাদেরকে যোগদান করবেন আমাদের এই পরিকল্পনায় তো আজকের মত মনে হয় আমরা এখানেই শেষ করতে পারি okay then okay then ভালো থাকবেন।